পর্লে while এবং dowhile লুপের tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব;
while loop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
gedit text editor ও ব্যবহার করব
আপনি পছন্দের text editor ব্যবহার করতে পারেন
এখানে পর্লে ভ্যারিয়েবল এবং comments সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে have
for এবং foreach লুপের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক tutorials জন্য spoken tutorials website যান
while loop কোডের ব্লক এক্সিকিউট করে
যখন একটি condition true হয়
while লুপের syntax হল
while space প্রথম বন্ধনীতে condition বন্ধনী বন্ধ করুন
কোঁকড়া বন্ধনী খুলুন
condition true হলে code এক্সিকিউট হবে
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
condition সম্পূর্ণ so হলে কি হয় তারপর while loop ভিতরের code একবারও code এক্সিকিউট ছাড়া প্রস্থান করবে
এখন while লুপের উদাহরণ দেখি
terminal গিয়ে লিখুন
gedit space whileloop dot pl space &
এবং enter টিপুন
এটি whileloop pl file খুলবে
এখন নিম্ন code লিখুন
hash বিস্ময়বোধক চিহ্ন slash usr slash bin slash perl এবং
enter টিপুন
dollar i = zero semicolon
enter টিপুন
while প্রথম বন্ধনীতে dollar i less than or equal to 4 বন্ধনী বন্ধ করুন space
কোঁকড়া বন্ধনী খুলে enter টিপুন এবং লিখুন
print space double উদ্ধৃতিতে value of i colon space dollar i স্ল্যাশ n double উদ্ধৃতি বন্ধ করুন semicolon
enter টিপুন
dollar i plus plus semicolon
enter টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন এখানে while loop
ভ্যারিয়েবল i কে 0 তে ইনিসিয়েলাইজ করেছি
এখন এই লুপের নির্দিষ্ট করা condition হল $i less than or equal to 4
condition true হলে লুপের ভিতরের code এক্সিকিউট হবে
এর means হল loop প্রথমবার terminal value of i: 0 print করবে
এরপর $i ++ ভ্যারিয়েবল i এর then এক দ্বারা বৃদ্ধি করবে
এখন আবার loop condition $i <= 4 মূল্যায়ন করা হবে
এবং একবার i এর value 5 হলে loop প্রস্থান করবে
in ক্ষেত্রে while loop i = 0123 in জন্য এক্সিকিউট হবে
এখন file সংরক্ষণ করুন
terminal ফিরে গিয়ে
কোনো কম্পাইলেশন বা syntax error যাচাই করতে লিখুন
perl স্পেস hyphen c স্পেস whileloop dot pl
enter টিপুন
terminal প্রদর্শিত line হল
whileloop pl syntax ok
কোনো কম্পাইলেশন বা syntax error no থাকায় script execute করতে লিখুন
perl স্পেস whileloop dot pl
এবং enter টিপুন
terminal output প্রদর্শিত হবে
এখন আমরা dowhile loop সম্পর্কে শিখব
the অন্তত একবার code অংশ execute করবে
যাচাইয়ের পর condition true হলে loop পুনরাবৃত্তি হবে
dowhile লুপের syntax হল
do space
কোঁকড়া বন্ধনী খুলুন
condition true হলে code এক্সিকিউট হয়
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন space
while space বন্ধনীতে condition এবং তারপর semicolon
এখন terminal গিয়ে লিখুন;
gedit space dowhileloop dot pl space &
তারপর enter টিপুন
এটি dowhileloop pl file খুলবে
এখন code লিখুন
hash বিস্ময়বোধক চিহ্ন slash usr slash bin slash perl এবং enter টিপুন
dollar i = zero semicolon enter টিপুন
do space
কোঁকড়া বন্ধনী খুলুন এবং লিখুন
print space double উদ্ধৃতিতে value of i colon space dollar i স্ল্যাশ n double উদ্ধৃতি বন্ধনী বন্ধ করুন semicolon
enter টিপুন
dollar i plus plus semicolon
enter টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
space while space প্রথম বন্ধনীতে dollar i less than or equal to 4
বন্ধনী বন্ধ করুন semicolon
এখন এখানে dowhile loop
i ভ্যারিয়েবলকে 0 তে ইনিসিয়েলাইজ করেছি
প্রথমবার dowhile loop condition যাচাই না করে terminal output রূপে value of i colon 0 print করবে
দ্বিতীয়বার কন্ডিশন $i less than or equal to 4 যাচাই করবে
এরপর $i ++ ভ্যারিয়েবল i এর মান এক দ্বারা বৃদ্ধি করবে
condition true হলে loop আবার এক্সিকিউট হবে
আমাদের ক্ষেত্রে দ্বিতীয়বার terminal প্রদর্শিত হওয়া output হবে value of i colon 1
condition false অর্থাত ভ্যারিয়েবল i 5 হওয়া পর্যন্ত loop এক্সিকিউট হবে
এখন file সংরক্ষণ করুন
terminal ফিরে গিয়ে কোনো কম্পাইলেশন বা syntax error যাচাই করতে লিখুন
perl স্পেস hyphen c স্পেস dowhileloop dot pl
এবং enter টিপুন
terminal প্রদর্শিত line হল
dowhileloop pl syntax ok
কোনো কম্পাইলেশন বা syntax error no থাকায় script execute করতে
লিখুন perl স্পেস dowhileloop dot pl
এবং enter টিপুন
terminal নিম্নলিখিত লাইন প্রদর্শিত হবে
while এবং dowhile লুপের প্রকৃত তফাৎ দেখি
terminal লিখুন
gedit space loop dot pl space &
এবং enter টিপুন
এটি gedit এ loop dot pl file খুলবে
এখন প্রদর্শিত code লিখুন
আমরা count ভ্যারিয়েবল ঘোষিত করেছি এবং শূন্যতে ইনিসিয়েলাইজ করেছি
while loop condition আমরা যাচাই করছি যে count ভ্যারিয়েবল শূন্য in অধিক কিনা
condition true নয় তাই while loop একবারও এক্সিকিউট হবে the
dowhile loop প্রথমে code এক্সিকিউট করছি এবং তারপর condition যাচাই করছি
তাই code অন্তত একবার এক্সিকিউট হবে
তারপর condition count ভ্যারিয়েবল শূন্য এর অধিক কিনা তা যাচাই করা হয়
condition true নয় তাই loop প্রস্থান করবে
এখন file সংরক্ষণ করুন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
perl স্পেস hyphen c স্পেস loop dot pl
এবং enter টিপুন
terminal প্রদর্শিত line হল
loop dot pl syntax ok
কোনো কম্পাইলেশন বা syntax error no থাকায় এখন script execute করতে
লিখুন perl স্পেস loop dot pl
এবং enter টিপুন
নিম্নলিখিত output terminal প্রদর্শিত হবে
i am in dowhile loop
এখানে i am in while loop হিসাবে কোনো output ম্যাসেজ নেই
এই ম্যাসেজ হল যা আমরা while loop printed করেছি
এর মানে হল
dowhile loop condition মূল্যায়নের পূর্বে অন্তত একবার executes হয়
যখনকি নির্দিষ্ট condition false হলে while loop একবারও এক্সিকিউট হয় না
আশা করি এখন স্পষ্ট হয়েছে
that হল while এবং dowhile loops
সংক্ষেপে
in tutorial আমরা শিখেছি
while এবং dowhile loop
স্যাম্পল programs ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হল
hello perl print করা
count ভ্যারিয়েবল 10 এ পৌছনো পর্যন্ত
while এবং dowhile loop ব্যবহার করেছি
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়